বাগানের মত চ একা ছোট ছোট গাছ দিয়ে আর--

আর এখানে অনেকগুলো পোস্টার আছে এখানে একটি পোস্টার দেখা যাচ্ছে ।আমূল--

পিজার দোকানগুলো হয়েছে মনে হয়।

এখানে-এ একটি ব-ও-ড়-ও দেখে মাঠ দেখা যাচ্ছে। মাঠটি--

মনে হয় কোন প্রোগ্রাম হবে-এ |

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে--

নদীর তীরে পেয়ারার দোকান রয়েছে ফুচকারও দোকান রয়েছে এখানে--

একটি আ একটি মানুষ রাস্তাটা ঝাঁট দিচ্ছে নোংরা আবর্জনাগুলো করছে নিজের দোকানের সামনে দিয়ে সরিয়ে--

আর ছোট বাচ্চারাও আছে দেখা যাচ্ছে।

সব গাছগুলো দেখা যাচ্ছে। ওখানে একটি--

ই- স্থান মানে তার সামনে রয়েছে একটি মাঠ মাঠের মধ্যে সবুজ গাছ লাগানো আছে।

তার চারিপাশে ছোট ছোট ঝোপ জাতীয় গাছ লাগানো আছে। ওপাশে বড় বড় গাছ --

পি.ভি.টি. এল.টি.ডি. রিসে আ এল.টি.ডি এ রিসেপশন ।

এবং তার পাশে দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে মাঠের পা--

এই লেখা আছে স্মার্ট লুক লুক ইজ বেটার ।